দা এস.টি জেভিয়ার স্কুল মালদা।

আনা ও রাখার জন্য নিয়োগ করা হয়েছে।

এটি স্বামী বিবেকানন্দ একাডেমি হাই স্কুল ।

লক্ষ্য করা যাচ্ছে এবং আয়ানাও লক্ষ্য করা--

আসন পেতে। এখানে একটি আয়নাও রয়েছে। একটি সুউচ বোর্ড লক্ষ্য করা যাচ্ছে।

সাদা এখানে ধারে ধারে কিছু জানলা লক্ষ্য করা যাচ্ছে।

কোকা কোলা থাম্বস আপ সবরকম--

এখানে টিকেট বিক্রি হচ্ছে যেখানে অনেক মানুষ।

বড় বিভিন্ন প্রজাতির গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এবং এর পাশে দুতিনটি বেলুন পরে রয়েছে।

এখানে আ জল এ মাথায় দেয়ার জন্য একটি মাজার বোতল রয়েচে।

এখানে চিয়ার -এ অনেক রোগী এমনি মানুষ বসে রয়েছে ডাক্তারের জন্য।

গোলাপি বেগুনি এটি ফুল দিয়ে সাজানো রয়েছে এবং ফুলের--

ইয়ুথ ক্লাব আরো ও অন্যান্য কিছুও লেখা রয়েছে।